ওই ফলগুলো আছে তার ঠিক--

এই ছবিটিতে দেখতে পাচ্ছি অনেক বড় একটা সরু রাস্তা আছে এক দিক সাতে অনেকগুলো ফুলের টব আছে লাল কালার এর।

একটি স্কুটার আছে একজন ভদ্রলোক এটার ভিতরে প্রবেশ করছে।

টেবিল আছে টেবিল এর উপরে অনেকগুলো বই আছে এর সাথে --

বিক্রি করছে অনেকগুলো লোক উম একটাখানে জড়ো হয়ে।

কারের একটি দুকান সামনে সাইনবোর্ড দিয়ে কার পার্লার লেখা আছে।

একটি মহিলা রোড ক্রস করছে।

একটা লোক সাইকেল দিয়ে আসছে তার ঠিক সাথে আরো অনেকগুলো দুকান আছে।